ভালো player এর নাম বলছি আমি তুই নিশ্চই চিনিস মিকেল মার্স

হ্যাঁ একটা সময় ছিল কারণ এদের এদের যে খেলার প্রবণতা বল বা এদের playing style খুবই উন্নত মানের তোর নিশ্চই মনে আছে কলকাতা যে বার প্রথম champion হলো মানে দুহাজার বারো সালের কথা বলছি আরকি

সেইবারে তে KKR দলের team টা ছিল না মানে কলকাতা নাইট রাইডার্স তখন তো KKR হয়নি তখন সবাই কলকাতা নাইট রাইডার্স হিসেবেই বলতো এখন তো আবার লোগো তে KKR হয়েগেছে তখন তো কলকাতা নাইট রাইডার্স বলতো হ্যাঁ পুরোনামটাই লেখা থাকতো হ্যাঁ তখন কলকাতা নাইট রাইডার্স লেখা থাকতো আর তখন এর লোগোটা একটু আলাদা ছিল ওই একটা মানুষের খুলি যা কি বলবো হেলমেটের চিহ্নে ও তা লেখা থাকে এমন হেলমেট হেলমেটের চিহ্ন না এটা কে ওটা ওই একটা অনেকটা ওই আহ নেপোলিয়ান আছে না নেপোলিয়ান বোনাপাট ইতিহাসে ওর ওতো চেহেরা টা ওর মতো লাগে অনেকটা side থেকে কিন্তু আগে একটা হেলমেট ছিল হেলমেটে আগুন জ্বলতো ওটাই লোগো ছিল কলকাতা নাইট রাইডার্স এর তো সেটা ব্যাপারে অনেক change এনেছে এখন আধুনিক সে সেটা ব্যাড দিলাম আমি কিন্তু সেই দুহাজার বারো সালের যে কলকাতার team টা সাংঘাতিক team ছিল হ্যাঁ ওখানে চেনার ছিল না অনেক ভালো ভালো আমার আমার পড়ি player একটা ছিল ওখানে প্রিয় খেলোয়াড় ছিল ওই দলে খেলতো গৌতম গম্ভীর মানে খুব সুন্দর খেলতো KKR হয়ে খুব সুন্দর গৌতম গম্ভীরের অধিনায়কত্বে তো দুদুটো হ্যাঁ ব্রেটলি ছিল কত ভালো ভালো player ছিল তখন হয়তো আমার খেয়াল নেই তখন হয়তো ম্যাকালাম খেলা ছেড়ে দিয়ে ছিল maybe

ব্রানডম মাকুলাম আহ কলকাতা নাইটে রাইডার্সে খেলেছে মানে তখন হয়তো খেলেনি হয়তো তোর মনে আছে হতে পারে আমার ঠিক মনে পড়ছে না তবে মারুফ মনে হয় ব্রানডম মাকুলাম খেলেছে আর কলকতায় খেলেছে ব্রানডম মাকুলাম তারপর batting coach হিসেবে ও ছিল ব্রানডম মাকুলাম এখনো মনে হয় batting coach ব্রানডম মাকুলাম ই আছে তবে এই যে তোর IPL এ সবাই যে আমরা বলছি ঠিকই কিন্তু একটা player এর নাম না বললেই নয় সেটা হচ্ছে ইন্ডিয়া team এর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সে কিন্তু IPLt twenty তে সবচেয়ে বেশি রান করে জায়গাটা ধরে রেখেছে

বিরাট কোহলি ছহাজার ছয়শো চৌষট্টি রান totalIPL এ সে এতো বছর যত বছর ধরে IPL চলছে সে ওই জায়গাটা hold করে রেখেছে সে একদম সেরা জায়গায় রয়েছে যে সবচেয়ে বেশি রান করেছে সে IPL এ

সে বিরাট কোহলি কে ভুলে গেলে চলবে না হ্যাঁ মানছি মানছি যে আমরা সবাই জানি

তো এইবার কি মনে হয় এই বার কি RCBtrophy জিততে পারে এর যে team টা খারাপতো নয় বলবো আমি তোকে তবে কয়েকটা জিনিস একটু বোঝাপড়া খামতি আছে team টার মধ্যে আমি যে দেখতে পাচ্ছি

ওদের যেমন batting order টা না খুব বাজে লাগে আমার আচ্ছা ওদের bowling

খুব ভালো ভালো player নেই কিন্তু হ্যাঁ এটাও একটা ঠিক ঠিক কথা বলেছি যে পুরোপুরি ভাবে করতে পারেনা

maybe অবসর নেওয়া হয়েগেছে আমি ঠিক বলতে পারবো না তোকে নাম টা আমি বলছি তাহলে তুই বুঝতে পারবি পীযুষ চাওলা

আমার আমার যতদূর সম্ভব মনে পড়ছে কলকাতা একটা final match পীযুষ চাওলা কে একটা চার মেরে জিতিয়ে দুহাজার চোদ্দ সালে

দ্বিতীয় বার চোদ্দ মানে চোদ্দশালে পীযুষ চাওলা finish করে match টা তো এইবারের IPL এ ভালো ভালো team হইসে অনেক ভালো উম খেলোয়াড় রা রয়েছে কি হয় কি না হয় সবই দেখবে মানুষজন গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব IPL দেখে IPL একটা আলাদাই আহ পৃথিবীর পৃথিবীর top আহ richest league বলতে পারিস বা league leauge the biggest league বলবো biggest leaugebigest না biggest league যদি বলিস তার মধ্যে IPL তো এক থেকে তিন এ থাকবেই এক হতে পারে দুয়ে হতে পারে তিনে হতে পারে এতটা এর কি বলবো সেটাই তো ব্যাপারটা হচ্ছে IPL শুরু হয়ে গেলো আজকের থেকে আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রথম match গুজরাট টাইন্স verceus চেন্নাই সুপার কিংস আর খেলাটা আজকে দেখার মতো হবে

হ্যাঁ অবশ্যই এ, ই দেখবো অবশ্যই আজকে আমি দেখবো সাড়ে সাতটা থেকে শুরু খেলাটা একদিক দিয়ে হয় দেখার মতো তবে যাইহোক অনেক কথা হলো আজকে এই অবধি ই থাকে নাকি হ্যাঁ হ্যাঁ পরে নাহলে আবার কথা হবে খেলা শেষ হওয়ার পর কেমন লাগলো না লাগলো

আরো ধর আমাদের মাঠে এই যে খেলা অনেক বড়ো stadium জানিস তো অনেক বড়ো crowed জায়গা তাই ওখানে মানে তো খেলা দেখতে ভাল্লাগে মানে TV তে হোক আর ইয়া হোক যেখানেই হোক IPL যেত একটা আলাদাই মজা চার ছয় মারার সময় আলাদাই তো নাচ গান হয় ওটাও ভাল্লাগে

hello স্বপ্না কেমন আছেন কি অবস্থা?

আমি আসলে একটু অসুস্থ আহ আমার একটু এই যে এটা weather change হয়েছে তো এর জন্য হচ্ছে জ্বর ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে ঠান্ডা আছে কাশি ঠান্ডা আপনার কি অবস্থা? আপনি সুস্থ আছেন

আর cold allergy দোনো টায় আছে তো এজন্য একটু শীত আসলে আমি একটু বেশি অসুস্থ হয়ে যাই

ধরেন একটু ধুলাবালি যেমন রাস্তা ঘাটে গেলে তো একটু ধুলাবালি হবেই তাই না গাড়িতে উঠলে তো এই যে একটু ধুলাবালি পাবে আর আমার শুরু হয়ে যাবে হাঁচি মানে এত পরিমানের হাঁচি শুরু হবে হাঁচি কাশি সাথে ওই যে নাক পানিটা মানে সর্দি টা লেগে যায় আপনারা কি এরকম হয়

মানে এই দুঃখে অন্যতম চাই হচ্ছে আমি বাসা থেকে না বের হই বা masks পরে বের হয় তাও হচ্ছে আপনার চোখ আমার চোখ প্রচন্ড চুলকায় চোখ চুলকাইতে চুলকাইতে হচ্ছে লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে same অবস্থা তাহলে আপু আমারও একদম same অবস্থা মানে চোখ এত পরিমানে চুলকাবে এবার আমি idling খেয়াল করতেছি হচ্ছে চোখ চুলকাবে হঠাৎ করে হ্যাঁ মানে কিভাবে শুরু হয় আমি বলি গরম মানে হলো তার পরে আমার মনে হচ্ছে যে আমার চুলকাচ্ছে চকচকে নিচে চোখ আর হচ্ছে মুখের এদিকটা চুল কাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার শুরু হয়ে যায় হাঁচি কাশি

এই যে মানে চোখের যে চুল কানিটা চোখ লাল হয়ে যাচ্ছে চোখ চুল কাচ্ছে হাসি থামছেই না মানে হাঁচি কাশিটা যে আছেই ওটা থামছেই না আপনারাও কি এরকম হয়

পালং শাক এই খাবারগুলো আমি একদম খেতেই পারিনা আহ হা কি একটা অবস্থা আপনি কি doctor দেখিয়েছিলেন হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি তার পর হচ্ছে চোখের ডাক্তার দেখিয়েছি আমার কি হয় চোখগুলো চুল কানিতে চোখগুলো ফুলে ব্যথা করে তো আম্মু বলল যে চোখের না হলে একটা ডাক্তার দেখায় দেখ তো ডাক্তার দেখানো যায় মাথা ব্যথার জন্য হচ্ছে migraine এর ব্যথা migrain এর ব্যথার জন্য আমার আমাকে চশমা দেওয়া হয়েছে তো এই সমস্যার মধ্যে আমি থাক তেছি প্রতিদিন এরকমই করতেছি আচ্ছা আচ্ছা আমিও আসলে allergy সমস্যাটার জন্য doctor দেখিয়েছিলাম তো সেখানে আমাকে আসলে একটা list ধরিয়ে দিল যে তুমি কি কি খেতে পারবে না হম তার ভিতরে ধরেন এই যে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে হচ্ছে সাকের এর মধ্যে অনেক খায় হচ্ছে একটু লাউ এই লাউ শাক টাও বাদ দিয়ে দিয়েছে বেগুন তারপরে যে মিষ্টি কুমড়া কথা যে বললেন । আমার তো মানে আমি খাই হচ্ছে একটু গরুর মাংস চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ এখন আমাকে doctor বলল যে তুমি এগুলা খেতে পারবা না না মানে না অনেক সুন্দর করে একটু মানে বড় হাতের একটা না দেখে দিল যেগুলো খাওয়া যাবেই না তোমার তাহলে আমি খাবটা কি এটাই ভাব মানে ভাবি আমি খাবটা কি এ অবস্থায় আর কি আমি আজকে কিন্তু হচ্ছে ডাক্তার কে জিজ্ঞাসা করেছি যে ডাক্তার আমি যদি এগুলো না খায় তাহলে কি আমি বাঁচবো? ডাক্তার হাসিতেছে পরে বলতেছে হ্যাঁ তুমি বাঁচবা তুমি যেগুলোতে এলে allergy টা কম থাকে ওই খাবারগুলো খাওয়ার চেষ্টা ছাড়ো তো আমি বললাম যে সবকিছুতেই তো allergy র কথা বলে দিলেন পালং শাক এত খাই আমি কিন্তু ওটাতে allergy

হ্যাঁ ice cream নাকি মেয়ে মানুষ নাকি ice cream খাবে না এটা, এটা কোন কথা বলেন

বাইরের কোন খাবার খাওয়া যাবেনা fast food ও avoid করে চলার হাত doctorly বলে দিচ্ছে আরকি fast food খাওয়া যাবেনা কিন্তু আমার তো মনে হয় যে ভাত এক বেলা খেলে দুই বেলা fast food খেতেই ইচ্ছা করে

যে আমি চার বেলা ফুচকা খেয়ে থাকতে পারব কিন্তু আসলে আমাদের health এর জন্য এটা অনেক বেশি ক্ষতিকর health ভালো রাখা তে হলে আমাদের আসলে প্রয়োজন healthy খাবার খাওয়া time maintain করা সব কিছুতেই আহ একটু নিয়ম কারণের ভেতরে চলে আসা কিন্তু আমরা তো আসলে এটা করি না। এটা না করার ফলে আসলে আমরা এত বেশি অসুস্থতা হয়ে এত বেশি অসুস্থ হয়ে পড়ে আর কি একদম এখন আসলে আমাদের এই জিনিসগুলো আমরা avoid করে চলি যেমন পরামর্শ ডাক্তারের কাছে যাবে তো তো অবশ্যই দেওয়ার পর আমরা সেগুলো কিন্তু মানতে চাই না তাতে কি হচ্ছে আমরা বরং বেশি করে allergy টা আক্রান্ত হচ্ছে বা ফুসফুসের কোন সমস্যা আক্রান্ত হচ্ছে। এটা থেকে হচ্ছে এটা থেকে হয়তো। এক করতে সমস্যা বাড়তেছে। কমতেছে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ যেমন ধরেন আমাদের কিন্তু fast food অনেক বেশি পছন্দের আর মানে মেয়ে মানেই তো এগুলো একটু বেশি খায় যেমন ফুচকা চটপটি এগুলা ধরেন মানে রাস্তার যে food গুলো আছে এগুলোতে আমরা অনেক বেশি পছন্দ করি কিন্তু এগুলা কিন্তু একদমই আমাদের জন্য healthy না যেমন ধরুন আমরা কোন restaurant এই বসি বা ধরেন বায় বাইরে van করে fast food গুলো বিক্রি হয় এগুলো কিন্তু মোটেই আমাদের জন্য healthy খাবার না এটা হচ্ছে ধরেন উনারা আজকে যে তেলটা use করতাছে ওই তেলটা রয়ে যায় উনারা কিন্তু Sekend দিন ও use করে আমি জানিনা আসলে তারা কতদিন ধরে এটা use করতে থাকে তারা কিন্তু use করেই তো এই যে এগুলো কিন্তু আমাদের জন্য অবশ্যই un healthy এ এগুলো যদি আমরা বর্জন না করতে পারি তাহলে আমাদের health কখনোই ভালো থাকবে না আমরা কখনো সুস্থ থাকবো না আর সুস্থ ভাবে জীবন যাপন না করতে পারলে আসলে জীবন কয়েক দিনের বলেন এগুলো আমাদের আসলে কি মেনে চলা উচিত

আর যখন অসুস্থ হয় তখন আমি আমরা কিন্তু তখন বুঝতে পারি যে সুস্থতাটা কতটা উম আমাদের জন্য কতটা বড় একটা নেয়ামত হিসেবে কাজ করে তাই না জি জি সুস্থ life থাকলে আসলে আমার মনে হয় যে অর্ধেক সুখ পাওয়া যায় আর অসুস্থতা অসুস্থ থেকে ও যদি হাজার কোটি টাকার ভিতরেও আমরা বসে থাকি তাহলে কিন্তু সেটা শান্তি না আমাদের জন্য সেটা সুখের না তো এই জন্য আমাদের সবার উচিত একটু healthy খাবার খাওয়া মানে Time maintain করা তারপরে হচ্ছে সকালে যে ঘুম থেকে ওঠার ব্যাপারটা এটা কিন্তু আমরা একদমই উঠি না। আর ঘুম থেকে উঠে যে সকালে একটু হচ্ছে আপনার ব্যায়াম করা একটু দৌড়ানো

করিনা তাই না তাই না এগুলো তো আসলে করা উচিত healthy life কে মানে healthylife চাইলে বা healthy ভালো থাকতে থাকবে এরকম কিছু চাইলে অবশ্যই আমাদের এই জিনিস গুলা করা উচিত কিন্তু আমরা এগুলো করি না তাহলে আসলে দোষটা কার আসলে দোষটা হচ্ছে আমাদের মত আমরা যারা উল্টাপাল্টা ভাবনা করি তাদের জন্য কেন না এখন বেশিরভাগ মানুষ হচ্ছে। শহরের মুখে আর বেশিরভাগই শহর মুখে মানুষগুলা হচ্ছে হচ্ছে তারা সবাই চাকরির মধ্যে সকালবেলা উঠে একটা রান্নাবান্না করে বা নাস্তা খাওয়ার পরে আমরা চাকরিতে চলে যাই সারাদিন যেই ভাবে হোক আবার বাসায় এসে ঠিক ওই routine টা না আমরা change করি না বা আমরা হয়তো ওরকম ভাবেই থাকতে পছন্দ করি কিন্তু আমাদের উচিত প্রত্যেক বেলায় হচ্ছে আমাদের পুষ্টিকর খাবার খাওয়া একটু একটু করেও যদি খায় তাহলে একদিন একদিন করেই কিন্তু আমাদের ভিতরে কিন্তু পুষ্টিটা কাজ করতে থাকে আমি জি জি এমনটা মনে করি আর জি জি যেমন আমাদের অনেক বেশি শাকসবজি সবুজ শাকসবজি গুলো খাওয়া উচিত তাই না এগুলো তো আমরা এটাতো বা ফরমাল প্রচুর পরিমাণে Vitamin a c a d এগুলো কিন্তু সবগুলো খাবার এই কিন্তু একটু একটু করে থাকে তো আমরা হচ্ছে যদি একটু একটু করে খাই তাহলে কি হয় আমরা কিন্তু একটু একটু করেই ভিটামিন পাচ্ছি আমাকেও আহ একটা ভালো কথা বলছে যে যে Vitamin d এর যে একটা সমস্যা সেটা কিন্তু আগে তেমন একটা ছিল না কিন্তু এখন হচ্ছে শরীরের রোদ লাগানোর ব্যাপার টা তার কারণ একটা মাথায় থাকেও নাবা মাথায় থেকে ও

সকালবেলায় রোদের যে Vitamin d থাকে দশটা থেকে তিনটা পর্যন্ত বা সকালে ছয়টার দিকে যে রোদটা উঠে ওইটার কিন্তু শরীরে লাগানো খুবই ভালো। এটা কি আপনি জানেন জি জি জি VitaminVitamin d আসলে রোদেই থাকে তো এটা তো লাগানো অবশ্যই উচিত কিন্তু আমাদের আসলে উল্টাপাল্টা হয়ে যায় আমরা আসলে কিছুই সুস্থভাবে করতে চাই না। এর কারণে হচ্ছে আমরা অনেক বেশি অসুস্থ। হয়ে পড়ি। হ্যাঁ সেটাই আসলে আমাদের অসুস্থ থাকার জন্য আমাদের এই যে যে পথগুলো আমাদের ডাক্তাররা বলে বা পরামর্শ যারা দিচ্ছে ভালো থাকার জন্য সকালবেলা হাঁটাহাটি করা একটু শারীরিক ব্যায়াম করা একটু রোদে যাওয়া বা হচ্ছে Vitamin d বা এই জাতীয় খাবার গুলো বেশি বেশি করে খাওয়া যাতে করে আমাদের চোখ আমাদের ত্বক আমাদের চুল ভালো থাকে মেয়েদের কিন্তু একটা চুল পড়া নিয়ে কিন্তু এখন বেশি ভাগ একটা সমস্যা কিন্তু সবার মধ্যেই দেখা যায় হ্যাঁ হ্যাঁ চুল পড়া নিয়ে তো অনেক বেশি সমস্যা সাথে skin dry হয়ে যাওয়া damage হয়ে যাওয়া চুলও same damage যাওয়া এগুলো আসলে অনেকটা Vitamin Vitamin এর অভাবে হচ্ছে আপু আমার calling bell বেজে গেছে তো আমার মনে হয় recording টা কাটতে হবে সমস্যা নাই চালিয়ে যান তো তারপরে হচ্ছে আপনার বাসার সবাই ভালো আছে তো এক minute এক minite

আহ আমার বাসার আমার বাসার মোটামুটি হচ্ছে আমার আম্মু একটু অসুস্থ তো আমার হচ্ছে blood pressure high pressure আহ হুট্ হাট হচ্ছে up down করতেছে আর কি তো আপনার বাসায় যদি এ ধরনের কোন সমস্যা থাকে স্যার pressure high pressure যদি কোনো রোগী থাকে তাহলে আসলে একটু অনেক সিবিয়ে রাখবেন tension free রাখা উচিত মানে এই pressure রের দিকটাতে এ রাখা খেয়াল রাখা কারন আমার হচ্ছে আমার আম্মু তবে আমার বড় মন দুজনের হচ্ছে high pressure হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেকটা হচ্ছে tension এর ফলে হয় আপনি কি জানেন মানসিক চিন্তা হচ্ছে সবথেকে বড় অসুখ আপনি হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার মানসিক tension টা না থাকবে। না যখন আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন যত সময় ততটা সময় আপনি মানে বেশি সুস্থ থাকতে পারবেন এই যে আমার আম্মু কথা ধরেন উনার হচ্ছে যে অনেক বেশি অসুস্থ high pressure সে যদি অতিরিক্ত tension করে তাহলে এটা বেড়ে যায় কিন্তু যখন tension free থাকে তখন কিন্তু এত বেশি problem হয় না তো মানে মানসিকভাবে সুস্থ থাকাটা সবথেকে বড় ব্যাপার আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকি তাহলে fifty percent শারীরিকভাবে এমনিতেই সুস্থ থাকবো।

হ্যাঁ অবশ্যই আমি তাতে একমত একদম আ একশো percent আমি বলব একমত কেননা আমাদের মানসিকভাবে যে আমরা আগের তুলনায় এখন হচ্ছে বেশি তুমি আমরা তার depression এ থাকি বা মানুষের যে সমস্যা কুলাতে আমরা দেখি একবারে কি বলে অস্থিরতা হয়ে যায় এ জিনিসগুলো আমাদের বর্জন করা উচিত আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার বড় বোন হচ্ছে thyroid

বেশিরভাগ মেয়েরা কিন্তু বা মহিলারাই কিন্তু আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে আপনি কিছু জানেন এই বিষয়ে আসরে আমি অত বেশি শুনি নাই বা জানিনা হয়তো কারণ আমার family এই সমস্যাটা নাই তো এর জন্য আমার আসলে অত বেশি আহ মানে আমি এই বেপারটার সাথে খুব বেশি পরিচিত না আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন আমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আপনার একটা শরীরের যে এটা হরমোনের ব্যাপার থাকে না হরমোন অনেক সময় কম বেশি থাকতে সে তারপর হচ্ছে আপনার heart এর সমস্যা হচ্ছে thyroid এর thyroid টা হচ্ছে ওই হরমোন থেকেই শুরু হয়ে যায় আর এটা হচ্ছে এই থেকে হচ্ছে মেয়েদের সংখ্যা টা বেশি থাকে পুরুষের তুলনায় তাদের thyroid টা বেশি হচ্ছে আর এটা এই thyroid হওয়ার ফলে কি হয় তো আমাদের এত সমস্যা হচ্ছে আমাদের চুল পড়ে যাচ্ছে আমাদের শরীরের যে লোম থাকে ওই লোমের সমস্যা হচ্ছে এরকম সমস্যার মধ্যে কিন্তু এই রোগটা থাকতেছে বরং এটা এটা আস্তে আস্তে diabetes মতে কি হয় বাড়তে থাকে এই বিষয়ে আমাদের সবার একটু একটু জানা থাকে তাহলে আমরা অনেক কিছু খেয়াল যখন লক্ষণগুলো দেখতে পারবো তখন হয়তো ডাক্তারের পরামর্শ নিতে পারব

আর health এর প্রতি যত্ন নিন আস্সালামুআলাইকুম